এবং এই স্কুল - টির সামনে দিয়ে একটি নীল জামা এবং কালো প্যান্ট

বিল্ডিং টার পাশ দিয়ে একটি রাস্তা চলে যাচ্ছে এবং রাস্তার ধারে সবুজ সবুজ গাছ আছে এবং দূরে কিছু টাওয়ার ও দেখতে পাওয়া যাচ্ছে।

এখান থেকে একটি জমি দেখা যাচ্ছে।

এবং এটি দু সাইড দিয়ে এক্সেলেটর ও উঠে গেছে একটি ওঠার একটি নিচের দিকে নামার এবং এটি ভীষণ পরিষ্কার ও পরিচ্ছন্ন ।

উম পেঁয়াজকলি এবং একজন হাতে নীল গামলা নিয়ে দাঁড়িয়ে আছে তিনি কালো রঙের জামা পড়ে আছেন ।

এবং এখানে টেবিল ও চেয়ার ও পাতা হয়েছে টেবিল এবং চেয়ার গুলি ঢাকা দেওয়া সাদা আর গোলাপি একটা কাপড় দিয়ে ।

এবং এই সামনে অটো দাঁড়িয়ে আছে দুটি এবং তার সামনে একটি ছোট ভ্যান ।

এটি একটি দোকান। এইখানে একটি টেবিল আছে এবং টেবিলের উপর একটি কাঁচি আর একটি পেন রাখা।

এখানে নাচ শেখানো হয়। এখানে মেয়ের সংখ্যা বেশি।

এটি একটি ট্রেন্ডস শপিং মল । এখানে সামনে একটি চার চাকায় দাঁড়িয়ে আছে এবং একটি সামনের একটি কালো রঙের বাইক ও দাঁড়িয়ে আছে ।

মাঠের মধ্যে অনেক ছোট ছোট সবুজ ঘাস হয়ে আছে।

তার মধ্যে কাঁচের ঢাকা দেওয়া।

কুর্তি এবং চুড়িদার ঝুলছে । এখানে একটি লোক বসে আছেন যার।

এখান দিয়ে কিছু তারও দেখা যাচ্ছে সরু সরু কালো কালো।

এবং মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে রাস্তার মধ্যে দিয়ে একটি বাচ্চা ছেলে এবং একটি বউ যাচ্ছে ।

এখানে ছোট ছোট অনেক সবুজ রঙের ঘাস আছে সেই মাঠের পাশ দিয়ে একটি রাস্তা চলে যাচ্ছে এবং দূরে একটি টাওয়ার দেখা যাচ্ছে-এ।

অনেকগুলি মাছ আছে। মাছগুলির রং সাদা এবং কমলা এবং কালো রঙের।

এর আশেপাশে অনেক গাছপালাও আছে।

বাড়িটির আশেপাশেও বাড়ি আছে এবং বড় বড় সবুজ--

এটি একটি ফ্লোর । এই ফ্লরটি মার্বেলের তৈরি ।